এটা একটা শপিংমল এখানে আঃ জামাকাপড় সারি টারি দেখা যাচ্ছে সিঁড়ি .

হয়তো এটা কলেজ কলেজে দুইটা স্টুডেন্ট দেখা যাচ্ছে উমম হালকা বৃষ্টি পড়ছে.

একটা অফিসের মধ্যে একটা ইস্টিলের রেক আছে। সেখানে কিছু প্রোডাক্ট সাজানো আছে। সেটা হেয়ার অয়েল ডাভ শ্যাম্পু টেম্পু ওরকম কিছু দেখা যাচ্ছে।

উম সে ক্যাশ উইড্রল করতেসে এ_টি_এম থেকে।

একটা সাইকেলও -ও দেখা যাচ্ছে সাইকেলে -এ একটা ব্যাগ আছে।

আ আকাশে প্রচন্ড মেঘ দেখা যাচ --

আর বাঁ সাইডে উম কিছু বাইক রাস্তায় দাঁড় করানো আছে পার্কিংয়ের মতো.

আর রোড সাইডে একটা পুলিশের ব্যারিকেড দেখা যাচ্ছে।

এই ব়্যাকের মধ্যে কিছু গচারি আইটেম দেখা যাচ্ছে সেখানে হানি হানির উম বোতল আছে .

সিটি সেন্টার তারপর অম্বুজা নিকোটিয়া ডেকাথেলন --

ওপ্পো মোবাইলের ইস্টিকার দেখা যাচ্ছে আর ছোট কিপ্যাড ফোন .